এটা একটা আধার কার্ড তৈরির কিছু একটা বা আপডেট -এর সেন্টার বা আধার আপডেট সেন্টার ।

এটা বোধ হয় ব্যাঙ্ক -এর কাজ করে।

অনেকটা-আ-আ এটা কি ঠিক বুঝা যাচ্ছে না ওটা ফুলের মতন দিয়ে সাজানো।

ওইটা কি ঠিক বুঝতে পারছি না কিন্তু লেখা আছে আই লাভ ।

এটা একটা-আ-আ দোকান ও চারটি সেলুন বোধ হয়।

দেখতে পাচ্ছি একটা বাচ্চা আছে এ.টি.এম. -টা সুন্দর করে গাঁদাফুল দিয়ে সাজানো আছে ।

এটা ল কলেজ -এর ছবি কলেজ - টি অনেক প্রায় তিনতালা ।

এখানে অনেকগুলি পোস্টার দেওয়া আছে বিল্ডিং এর ওপর।

প্রচুর বন জঙ্গল দেখতে পাচ্ছি। লোকটার হাতে একটা ফটো ওঠাচ্ছে।

কোনো বার্ষিক উৎসব পালন হচ্ছে বোধ হয়।

কাঁচা রাস্তা হয় সাইড -এ দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়ি রয়েছে।

বোধ হয় লোকজন ভেতরে আছে ।